আর লাল রংয়ের কিছু একটা দেখা যাচ্ছে আর নিচের দিকে ঘর রয়েছে যেটার রং কমলা রঙের আর গ্যারেজ গুলোর রং সাদা।

এই ছবিটা একটা বড় হল ঘর রয়েছে। হল ঘরের উপরের সিলিংটা সাদা রঙের এবং সেখানে কিছু গোল গোল আলো দেখা যাচ্ছে আর দেওয়াল গুলো অফ হোয়াইট ।

কের তার জালনা কাঁচটা নীল রঙ। ডা বা মাঝখানে সবুজ আর ডানদিকে নীল রং। তার নিচে কলাপসিবল গেট রয়েছে নীল। একটা দোকান রয়েছে স্টেশনারি দোকান।

এটা কোন একটা বাস ডিপোর ছবি। এটা দেখে মনে হচ্ছে এটা ধর্মতলা অথবা-আ আ বাবুঘাট বাস ডিপোর ছবি। এখানে প্রচুর বাস রয়েছে ডান --

দিকে দুটো পাবলিক বাস রয়েছে। সামনে একটা আ লাক্সারি বাস রয়েছে দূরপাল্লার। বাঁদিকে দুটো তিনটে পাবলিক বাস রয়েছে।

সেই সেগুলো ও সব দেওয়াল গুলো সাদা। মাঝখানে আর ডানদিকে কিছু দেওয়াল রয়েছে গোলাপি রঙের আর উপরের দিকটা সাদা।

এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোন একটা মেলার মত কিছু চলছে। প্রচুর লোক জন ভিড় করে রয়েছে। বাচ্চা বুড়ো মেয়ে ছেলে ব্যাটা ছে --